স্কুল স্কুলের অনেক স্টুডেন্ট আছে স্টুডেন্টের সাইকেল আছে সাইকেলগুলো অনেক ঘিচি মিচি গাছ পা - আ - গাছ আছ--

অনেকগুলো স্টে দুটো সিঁড়ি আছে--

শেষে পেছন দিকে ছাগল চরছে আর সামনে একটা বাড়ি।

বাঁশ দিয়ে ঘেরা আছে। পেছনে গাছপালা আছে। ট্রাক্টর আছে। ট্রাক্টরের ফাল আছে । চাকা আছে। নাট বোর আছে। স্বরাজ সা স্বরাজ আছে-এ।